লোকেরা তাদের টাকা তুলতে এখানে আসতে পারবেন |

এবং ছবিটিকে খুবই সুন্দর লাগছে ।

খুব সুন্দরভাবে কচ্ছপ তৈরী করা হয়েছে। যেটি--

এটি দক্ষিণ দিনাজপুরের মহিপুরে অবস্থিত।

পার্ক -এর ছবি তুলে ধরা হয়েছে যেখানে --

এখানে যিশু খ্রিস্টের ছবি দেখা যাচ্ছে।

গোড়ার দিকটি রং করা রয়েছে।

লাইট -টির মাধ্যমে চেঞ্জ করা হচ্ছে।